এখানে আমি দেখতে পেরেছি একটি বড়ো আকৃতির দোকান হতে পারে সম্ভবত।

লাল রঙ্গের ফুল এবং সেটি সেখানে একটি মন্দিরের মত আকৃতির বড়ো।

দেকতে পেরেছি এই আরেকটি জায়গায় মধ্যে দেকতে পেরেছি একটি লাল রংগের ফুল।

এখানে আমি দেখতে পেরেসি একটি বড় রুম ।

এখানে আমি দেখতে পেরেসি একটি বিল্ডিং বিল্ডিং -এর ঠিক সম্মুখে সিঁড়ি দেখতে পেরেসি সিঁড়িটি হলো লাল রঙের।

যেখানে কয়েক টেবিলে র মদ্যে দেখতে পেরেছি ফুল রাখা রাখা রয়েচে এবং সেই জায়গার মইদ্যে অনেক সুন্দর এবং দেখতে পেয়েচি কয় কয় ফাইল কাগজপত্র রয়েছে।

যেখানে রয়েল লেখা রয়েছে সময় প্রতি মাসে সেখানে আসেন রবিবারে মেডিসিন চেসেস স্পেশালিস্ট সময় প্রতি বুধবার।

মাঠের মধ্যে স্কুলের ইউনিফ্রর্ম লাগানো।